যে ছবি আকাস পরিস্কার মন্দির আছে গেট আছে।

আকাশ পরিষ্কার নীল রঙের বিশাল মন্দির স্ট্যাচু আছে ঠাকুরের মূর্তি আছে অনেক গাছপালা আছে সবুজ রঙেরঅনেক ফুল ফুটছে কি সুন্দর লাগছে রাস --